এটি একটি হসপিটাল এর ছবি যেখানে ডাক্তার এবং নার্স রা দাঁড়িয়ে আছে--

এবং পাশে কিছু লোক তাদের প্রেস্ক্রিপ্সন দেখাচ্ছে ।

এটি একটি দুর্গো পুজোর ছবি যেখানে একটি বড় প্যান্ডেল দেখা যাচ্ছে।

এবং মায়ের গলায় এবং পাশে অনেক ফুলের হার রয়েছে।

এটি একটি গ্যারাজ এর ছবি। গ্যারাজ এ একটি বাইক রয়েছে এবং সেটি মেরামত করা হচ্ছে।

এবং প্যাকেট -গুলির উপর তাদের রেট দেওয়া রয়েছে পেছনে অনেক বক্স -ও রয়েছে।

পিছনে দুটি আলোকিত লাইট রয়েছে এবং মাঠে অনেক খেলোয়াড়রা রয়েছেন।